এখানে একটি লাইব্রেরির মধ্যে একজন ব্যক্তি বসে আছেন।

খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেখানে একটি রাস্তা খুব সুন্দর।

লোকজন একটি ফোটো মারতেছে সেইটা গ্লাসে দেখা যাচ্ছে উপরে ফ্যান আসে।

কারেন্টের বোর্ডের মধ্যে কিসু মেশিন লাগানো আসে।

কয়েকটি লাইট নীচের দিকে দেওয়া আসে সেটি মনে হয় মোবাইল ঠিক করার রিপেয়ারিং করার মে মেশিন যেখানে মোবাইল রিপেয়ারিং করা হয়।

এখানে মনে হয় একটি বিয়ের অনুষ্ঠান হতে চলসে।

তিনি কিছু ছাত্রকে কী যেন একটি শিখাচ্ছেন তাদের হাতে--

যেহানে অনেকগুলি পাইপ রাখা আসে ।

ছোট একটি বিল্ডিং আসে ওখানে একটি এল গাড়ি এখানে রাখা আসে।

এবং খুব সুন্দর সুন্দর কাফড় সেখানে দেখতে পাওয়া যাচ্ছে।

খুবই সুন্দর লাগছে এগুলি দেখে।

এখানে গভট গভ ভি_এম_এইচ_এস ইস্কুল হাইলাকান্দি সেটার গেইটের মাইধ্যমে গেইটের সামনার দা-দিকে একটি ফটো মারা হয়েসে এবং ইস্কুলের মইধ্যে দেখতে পাচ্ছি--

ওয়াল টি_ভি হবে মনে হয়।

বাইকটি আইসে বোধহয় টাকা তোলার জন্য।

দুইটির কাজ এখনও সমাপ্ত হয়নি।

এবং একটির মইদ্যে সাদা কালার আসে এবং একটিতে এবক কালার করা হয়নি সেটিতে এবক কাম পুরা বাকি রয়েসে।

এখানে অ্যাঙ্গেল সিস্টেম কিছু কাজ চলসে ।

এখানে বাত ফুলাউ পরোটা পাওয়া যায়।

একজন লোক একজনকে কিছু একটা পুরস্কৃত করছেন।

তাদের গায়ে ঠান্ডার জামাকাপড় লাগানো বোধ হয় সেটি অনেক আগের ঠান্ডা কালের ফটো ।

এবং সেখানে একটি গাস আসে সেই গাসের নীচে অনেক লোক দাঁড়িয়ে আসে।

যেমন চিংড়ি মাছ দেখতে পাচ্ছি।

এবং অনেক জাতের সোটো বড় মাস সেখানে আসে।

এবং এই উপরে একটি লাইট জ্বলতেছে লাল রঙ্গের সেটিকে দেখতেও খুব ভালো লাগসে ।

কিসু স্যাখানে দাঁড়িয়ে আসেন দ্যাখতে পাচ্ছি কুবই সুন্দর লাগছে দেখে।